আর এটা করলে হচ্ছে ভালো হবে তো তুমি কিন্তু একটা চেষ্টা করে দেখতে পারো হ্যাঁ আমি অবশ্যই এটার চেষ্টা করবো আমার কিমানে যে ভায়াটার কাছে গিয়েছিলাম তো ও আমাকে মানে অনিক উৎসাহিত করেছে যে তুমি বাগান করতে পারো তাহলে কোপ দিয়ে মারছে হ্যাঁ আম গুলো দেখতে অনেক সুদোর তুমি দেখে বুজতে পড়তা তো সবার জন্য প্রত্যেকটা আম ই দিয়েছি খাবার জন্য তো তুমি খেয়ে দেখো হুম খেয়ে দেখো আম গুলো কেমন

খেয়ে দেখেছে যে অনিক সুস্বাদু প্রত্যেকটা আম ই অনেক সুস্বাদু তারপর তারা formalin formalin যেই মানে এগুলো মানে বাজারে যত তুমি বাজার হাট করব ততদিন তোমার যত হাত নাই এটা কিন্তু formalin দিয়ে দিয়ে দিয়ে ই করে হ্যাঁ

সেটাই তো বলছি যদি আমরা নিজেরাই কিছু মানে উৎপাদন করতে পারি তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকের যদি মানে নিজেদের বাগান থাকে বা হচ্ছে আমরা নিজেরা নিজেদের প্রয়োজনটা মিটানোর জন্য কিছু করতে পারি তাহলে আমাদেরকে আর বাহির থেকে কিনে খেতে হবে না আবার আমরা একটা মানে ঠিকঠাক জিনিস পাব মানে যেটা হচ্ছে কোন প্রকার দূষণ নাই এরকম একটা

তো এই পুকুর গুলোর উপরে আবার হচ্ছে কিছু গ্রামে ছেলেরা হলো একসাথে মিলে আহ মাচা করছে পুকুরের উপরে তারপর তো তারা হচ্ছে হাঁস পালন করতেছে মানে মা এবং হচ্ছে হাঁস পালন হচ্ছে মানে হাঁস যে খাবারটা খাচ্ছে তো ওদের যেই মলটা ওরা হচ্ছে সেটা আবার পুকুরে পচে তো সেটা দিয়ে আবার মাছের হয়ে যাচ্ছে তা একই সাথে একই খরচে একই জায়গায় মানে দুইটা ব্যবসা একই সাথে চলছে তো আমার খুব ভালো লাগসে মানে আমার এই idea টা ভালো লাগসে খুব তুমি কিন্তু এটা কাজে লাগাতে পারো একই সাথে যেটা আমি যেমন বলাম মৌমাছি চাষ এবং হচ্ছে ফুলের চাষ একসাথে আবার হচ্ছে মাছ চাষ এবং হচ্ছে হাঁস চাষ

একসাথে তো এই জিনিস গুলো কিন্তু তোমার শ্রমও বাঁচাবে আবার কি বলবো টাকাও বাঁচাবে মানে এ আমার মনে হয় ইটা খুব লাব জনক যে তুমি ব্যাবসার কথা চিন্তা করছো কৃষি ক্ষেত্রে তাহলে ইটা কাজে লাগাই দেখো কি হয় অবশ্যই ভালো একটা পরামর্শ দিয়েছো

অবশ্যই ভালো একটা পরামর্শ দিয়েছো এটা আমি আমাদের পুকুর আছে আমাদের নিজেস্ব পুকুর আছে তো আমার তো আর বেশি কিছু লাগবে না তো আমাদের যদি খামার দেয় একটা তো হাঁস চো হাঁসের জন্য যে একটা খাবার দাবার মানে এতো খরচ করতে হবে না হু অল্প অল্প টাকাতে হয়তো হয়ে যাবে সেটাও আছে নিজেস্ব পুকুর আছে আমি যদি এটার পাস পাশি আর তুমি যেটা সরিষা যেটা বলেছ তো সরিষার জন্য আমাদের মানে এখানে এতটা হয় না মানে সরিষা হ্যাঁ তো আমি যেটা তোমার সরিষা না লাগাই অন্য কোনো একটা উম ই লাগাতে পারো যেমন হচ্ছে অনেক লিচু বাগান করতেসে তারপর যে লিচু ফুলটা আসে না সেই লিচু ফুল এর সাথে হচ্ছে অনেকে হচ্ছে মৌ চাষটা করছে

এটাও করা যাই আর আমি আম আমের যেটা তোমাকে আমি বলেছি ইটা আমি করবো অবশ্যই ইনশাল্লাহ আমের তার মতো তোমার অনেক মানে লাভবান এটা হ্যাঁ মুনাফা ভালোম জাতের আম হলে আসলে খুবই লাভবান আমিও শুনেছি লাভবান হওয়া যায় তোমার আমাদের কিন্তু সবচায়তে বেশি আমাদের ইয়ে থেকে তোমার রাশিয়া থেকে আম রপ্তানি হয় যে গুলা আসতেছে বিভিন্ন দেশে তো সেই ক্ষেত্রে রাশিয়ার আম গুলো রাষ্ট্রে একটি আম দিয়েছিলাম যে আমার এক বড়ো ভাই আছে ওদের কাছে থেকে পরামর্শ নিয়ে ছিল ওরাই আমাকে বলেছে আরেকটা জিনিস হলো আমের এই আম যে চাষ ক আমের বাগান যে চাষ করবো এটার জন্য সমস্ত দেশে আমাদের গাড়িয়া পুর কৃষি গবেষণা উদ্যান আছে এটা জানো তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর এই কৃষি গবেষণা Institute গুলো কিন্তু খুব ভালো কাজ করছে আহ এরা মানুষকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে এবং আমাদের যে ধান গবেষণা Institute এরা তো মারাত্মক কাজ করছে এরা বছরে কয়েক প্রজাতির ধান উৎভবন করছে কিছু ধান এমন আছে যে আহ বন্যা আমি যেহেতু বন্যা প্রবন দেশ তো বন্যা তে হচ্ছে আহ সব কিছু ডুবে যাই তো ধানের ছাড়া গুলো এতো লম্বা হয় যাতে হচ্ছে মানে বর্নাতে কোনো সমস্যা না হয় দুই তিন মাসের মধ্যে ধান চলে আসবে এ রকম কিছু ধান উৎভবন করছে আহ মানে এই রকম মানে উজ্জীবিত যদি কিছু ধানের হচ্ছে প্রজাতি উৎভবন করেছে এটা আসলে খুব প্রশংসার দাবি দেয় তারা সেটাই তো আমি চিন্তা করছি কৃষি গবেষণা দার যাবো ওখানে গিয়ে ভালো কিছু পরামর্শ নিয়েছে ওরা কি ভাবে আমাকে suggest করে যে কোনটা কোন চারা গুলা নয়ে আসতাম যেটা আম বাগান করে কোন চারা গুলা নিনিয়ে আসলে ভালো

তাদের পরামর্শ নিয়ে লাগালে খুব ভালো হবে তোমার ব্যাবসায় আমি সাফল্য কামনা করছি আর তুমি খুব সহজে একজন উদ্যোগতা হয়ে যায় জীবনে সাফল্য আনো এটাই চাওয়া ঠিক আছে অনিক কথা হলো তুষার আজকে রাখছি আল্লাহাফিজ

ঠিক আছে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

আর ওখানে আবার আমাদের India তে যেরকম unlimited ব্যাপারটা থাকে না drinks বা cold drinks বা এতে but ওখানে আবার unlimited ব্যাপারটা ছিল। আহ ম্যাকডি তে ওটা একটা খুব ভালো জিনিস।